হুম। হ্যাঁ, আর তোর mobile টাও না, অতটাও ভালো না, lag মারে প্রচুর আমি দেখেছি। হম অনেক দিনকার মোবাইল না মাধ্যমিক দিয়ে কিনেছিলাম আমি। আমাকে change করতে হবে আজ বুঝলি। হ্যাঁ তা আমি ভাবছিলাম মানে বলবো বলবো বলবো বলবো করছিলাম তোকে যে নতুন একটা নতুন নিয়ে নে না mobile একবার কি নিব ভাবছি কিন্তু, time পেই না নেওয়ার। কাজের খুব

হম ওটা তো বুঝতে পারছি।

হম

হ্যাঁ, তবে bat ball টা ধর আমি খেলি না তো। তো তেমন মানে আমার ভালোও লাগে না, তাই জন্য bat ball খেলতে যাই না। তো তু তো খেলিস না? হ্যাঁ আমাকে ভালোই লাগে তো bat ball, football. খুবই ভালো লাগে।

উম সবই চলে আমাদের মাঝে মধ্যে। হ্যাঁ. আমি যে একটু আমিও একটু আগে খেলছিলাম, তবে মানে free fire খেলছিলাম ভালো লাগছিলো না। একা একাই খেলতে ভালো লাগে বল? না না একাই একাই মানে পাশে দুজন তিনজন থাকবে তখন free fire টা খেলতে ভালো লাগে।

মানে

তুই যদি knock হয়ে যাস না, তাহলে ওরা revive দিও দিবে না? না দিচ্ছে না তার জন্য তো আরও মানে খেললাম না।

হ্যাঁ এবার ধর যদি তুই থাকিস বা আমি খেলি, তুই ওদের আমাকে মেরে দিলে, তুই আবার revive করতে পারবি আমাকে। তুই দিবি। এবার ওরা কি করছে? ওরা ধর দিচ্ছে না। হম ওটাই তো মুশকিল।

হ্যাঁ, তার জন্য ভাবলাম যে তাহলে আজ মানে একটু বাড়ির সঙ্গে মানে সবাই ছিল, ভাইগুলো আমি বললাম চল লুড্ডু খেলি। তাই লুড্ডু খেলছিলাম, তাই লুডুটা খেলছিলাম তো বেশ ভালোই লাগছিল, বুঝলি? হ্যাঁ লুদ্যা। হ্যাঁ। তুই খেলেছিস কি? মানে আমি খেলি তো, মনে আমার ভাইয়েরা খেলে তখন আমি খেলি আমাদের সঙ্গে। মানে এ ⁓ এক দান খেললাম নিলেই

হ্যাঁ

হম

কর

বিশু?

হ্যাঁ রে বল।

হ্যাঁ. হবে হয়তো, মানে কি বলবো? server down আছে। মানে একটুও চলছে না. game ও খেলা হচ্ছে না।

আমিও খানিক আগে mobile টারে, দুবার game টা open করলাম তা দেখছি, media র জন্যই খেলা হচ্ছে না। বুঝলি তো? হ্যাঁ ওটাই তো, মানে কি বলবো? এখন তো Jio company টা মানে এমনই হয়ে গেছে মানে, কি বলবো তোকে মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার জন্য মনে করি internet এ এবার সব ধরনের supplier পাচ্ছে না। হম

এবার কি বলতো মানে তোর এই time টুকু মানে তোর সন্ধ্যেবেলা করে, মানে সবাই একসঙ্গে internet open করছে না?

তার জন্য একটুকু আরও অসুবিধে হয়।

আমি ভাবলাম Airtel তো ইতালি হওয়ার আছে। net ও bumper চলে। ওটাই ঐ sim টাই তুলবো ভাবছি। হ্যাঁ আমিও নিয়ে নেবো। কিন্তু কি বলবো তোকে? মানে তুই game খেলতে video দেখতে মানে এতো problem হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তোকে।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 বুঝলি তো?

হ্যাঁ। খাওয়া দাওয়া করলি?

football, football, bat ball tournament হয় না? হ্যাঁ এইতো হয়েছিল। কালকে bat ball এর tournament ছিল।

আরে মানে দু match হয়েছিল, ঠিক আছে? মানে তো এমনি pet খেলা হয়েছিল মানে এক match এরা জিতেছিল, এক match ওরা আমরা জিতেছিলাম। ও মানে friendly match নাকি?

দুনি গ্রাম থেকে এসেছিলো তাই না? হ্যাঁ ওটাই। হ্যাঁ আমাকে কে বলছিলো যেন? দুনি গ্রামের সাথে match চলছে। হ্যাঁ, ছিল।

ওটাই মানে কালকে আরে কি বলবো মানে কালকে তো পুরো hard hard খেলা হয়েছিল, ঠিক আছে?

এবার তার মধ্যে ধর, দু ⁓ দু জন, তিন তো চার থেকে ছয় জনের মধ্যে তো দানটক বেশ ভালোই তুলেছিল। last বেলাতে মানে কি বলবো?

মানে একটা একজন out হয়ে গেল, তারপর থেকে মনে হয় প্রচুর মানে ball মারতেই পারছিল না। হম তো কত over এর খেলা চলছিল? ওই তোর বেশি না, বারো over এ খেলা ছিল। বারো over এ target কত দিয়েছিল ওরা?

বারো over এ একশো সত্তর দিয়েছিল?

তোরা তুলে দিয়েছিলি একশো সত্তর? হ্যাঁ, প্রথম match তুলে দিয়েছিলাম। মানে দু match খেলা খেলেছিস তোরা? হ্যাঁ দু match খেলেছি আমরা। এক match জিতেছি, আর এক match হেরে গেছি। মানে তালে draw draw ? হ্যাঁ draw draw হয়ে গেছে। হম সেদিনকে নিয়ে TVতে খেলা দেখেছিলি? India versus New Zealand? না ওটা তো দেখতে দেখতে কি বলবো আমাদের এদিকে তো current চলে গেছিলো তো, ওইদিকে দেখেছিলিস তুই? হ্যাঁ দেখেছিলাম কি হারা হারালো New Zealand কে। ও। একদম হাড়িয়া ই করে দিয়েছে। হ্যাঁ তো তুই বলতে পারবি আমাকে মানে কতটুকু কেমন খেলা হয়েছিল? মানে New Zealand প্রথম bat ধরেছিল তো, ধরলে ও New Zealand ভালোই খেলছিল, টুকটাক করে খেলছিল, নিয়ে সব সব out হয়ে গেছিল, একশো আট run এ all wicket করে দিয়েছিল। হম India র balling গুলাতো best ভালোই আছে। হ্যাঁ। আ India ধরলে

কয়েক wicket এই জিতে গেছিলো, মানে ভালোই খেলছিল। হম

হ্যাঁ. আমি ওইদিন মানে কি বলবো? আমি দেখবার লেগে মানে কি বলবো মানে চালিয়ে বসেই ছিলাম হঠাৎ করে মানে life এর current চলে গেছিলো আরকি, দিয়ে দেখাই হয়নি। তাও

হ্যাঁ বৃষ্টি তেমন হয়নি তবে current চলে গেছিলো।

এখন তো মেঘলা মেঘলা করছে. তাই না? হ্যাঁ. মেঘলা মেঘলা করছে যে।

হ্যাঁ এখন শীত পড়েছে তো।

তো খুব ঠান্ডাও লাগছে. তার জন্য তো এখন কি বলবো? বসে বসে ঘরে শুধু game খেলছি। আজ তো আমি চানই করিনি, ঠান্ডা। ঠান্ডা লাগছে।

হম খালি আমার mobile টা নিলাম. নে খানিক game খেলছিলাম দিনের বেলা। হ্যাঁ।

game এ নতুন একটা bundle দিয়েছে পুরাতন। কোন game এ? Fee fire game এ hip hop না কি বলছে? হ্যাঁ আবার return এসছে, hip hop এসছে, সাকুরা এসছে।

হ্যাঁ. আরে ওটা মানে কি বলবো তোকে? এমনি আমি নিতাম, তার মানে কি বলবো? Garena ও মানে এত বদমাশ হয়ে যাচ্ছে।

তোর এক একটা diamond এ দিচ্ছেই না তো. মানে তোর দু হাজার তিন হাজার diamond লেগে যাচ্ছে। কত diamond লেগে যাচ্ছে?

মানে তাহলে আমরা, আমাদের নেওয়া হবে না. তাই না? না এবার এবার ধর তোর মানে কি বলবো যদি বেড়ে যাচ্ছে তো মানে খুব কমই বেরিয়ে যাচ্ছে হাজার বারোশোতে বেরিয়ে যাচ্ছে। এতদিন প্রতিদিন না বেরোচ্ছে তো দু তিন হাজার লেগে যাচ্ছে।

hello Janota bank এ আপনাকে স্বাগত আমি আমি কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ madam বলছি আমার একটা number ছিল যেটা আমার account এর সাথে link ছিল সেটা আমার হারিয়ে গেছে আসলে আমি ওই number টা change করতে চাইছি এখন okay okay sir আপনার পুরোনো যে number টা register ছিল bank এ সেটা lost হয়ে গেছে সেই জন্য আপনি number টা change করবেন আপনার account এ right sir

okay okay no problem sir আহ তো এর জন্য sir আপনাকে এ দেখুন আপনাকে three three তিনটে procedure আছে actually আপনি যে কোনো একটা select করতে পারেন হয় আপনি আমাদের bank এ যে branch আছে আপনার বাড়ি থেকে nearest branch সেখানে visit করে sir আহ form fill up এর মাধ্যমে আপনি number টা change করতে পারেন okay sir আর otherwise sir আপনার যদি branch অনেক দূরে হয় আপনার বাড়িথেকে তো আপনি sir আপনার nearest এ গিয়ে ও আপনি number টা change করতে পারবেন okay

আপনি sir আপনার current number টা change করে অন্য নাম্বার অহ register করতে পারবেন okay sir

হ্যাঁ sir আর যেহেতু আপনি পুরনো number টা আহ lost হয়ে গেছে right sir ওই number টা আপনার কাছে নেই

তো sir আর জন্য না আপনার কে তাহলে branch এ গিয়ে I mean branch visit করে ওখানে form fill up এর মাধ্যমে sir আহ number টা change করতে হবে okay sir আচ্ছা ঠিক আছে তো আমাকে তাহলে যখন আমি branch এ যাবো আমার কি কি documents লাগবে